একটি রাস্তা দেখা যাচ্ছে একটি সূর্য দেখা যাচ্ছে।

এখানে কিছু লাইটিং দেখা যাচ্ছে। একটি সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে।

একটি পোস্টার দেখা যাচ্ছে। কিছু পুলিশ গেট --

এটি একটি পাহাড়। পাহাড়ের মধ্যে একটি ঘর দেখা যাচ্ছে। ঘরে দুটি জানলা দেখা যাচ্ছে।

ভবন লেখা দেখা যাচ্ছে। একটি পোস্টার দেখা যা--

এটি একটি দোকান। দোকানে কিছু লেখা দেখা যাচ্ছে।

একটি বাইক দেখা যাচ্ছে। দুটি সাইকেল দেখা যাচ্ছে ।কয়েকটি গাছ দেখা যাচ্ছে ।